এখানে দুজন মহিলাকে এবং একজন একজন পুরুষকে শপিং করতে দেখা যাচ্ছে।

ছবিটিতে অনেকগুলি ওষুধকে পেটির মধ্যে স্টোর করে রাখা।

এখানে পাঁচটি-ট কাচের টেবিল রয়েছে।

সেলুন -এর বাইরে একজন মানুষ মাস্ক পরে দাঁড়িয়ে।

অনেক মানুষ এসছেন এখানে জমায়েত হয়েছেন যারা মনীষীর গলায়--

ময়ূরগুলির থাকার জন্য সুন্দর করে এদের বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

টেবিলের ওপরে একটি আয়রন রাখা রয়েছে।

ছবিটি একটি মোবাইলের দোকানের ছবি।

দোকানটিতে কাঁচের প্লেটস -এর ওপরে এই ফোন -গুলি সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে।

ছবিটি রাস্তার ধারে একটি দোতলা বাড়ির ছবি।

ছবিটি একটি শপিং মল -এর গ্রসারি স্টোর -এর ছবি।

প্রত্যেকটি জিনিসের নীচে নীচে তার উপযুক্ত মূল্য রাগ লেখা আছে।

গেট -এর বাইরে অনেকগুলি চপ্পল রাখা হয়েছে মানুষদের।

স্টেশন এর বাউন্ডারিটি টি লাল হে হলুদ এবং সবুজ রং করা হয়েছে।

ছবিটিতে নদীর ওপরে দু'জন মাঝির একটি নৌকা বাইয়ে নিয়ে যাওয়ার ছবি দেখানো হয়েছে।

রেস্তোরাঁটিতে অনেকগুলি কাঠের চেয়ার টেবিল রয়েছে।

কিছু ফ্রকস কিছু টি-শার্ট কিছু নাইট ড্রেস সাজানো রয়েছে।

এর পাশে একটি টিন দেওয়া বড়ো ঘর দেখা যাচ্ছে।

যাত্রী প্রতীক্ষালয়টির বাইরে চারটি বাস দাঁড়িয়ে।